যেটা দেখতে পাচ্ছি মানে প্রচুর মানে প্রচুর ছেলেমেয়ে একসঙ্গে এখানে।

দেখছি এটা ব্র্যান্ডেদ এখানে গেলে সবরকম জামাকাপড় আমরা পাই এরকম অনেক জায়গা আমরা গেছি জামাকাপড় ।

ভালো জামাকাপড় ভাল কোয়ালিটি র জামাকাপড় পাওয়া যায় আর দাম গুলো ও খুব সাধ্যের মধ্যে হয়ে থাকে।

দেখতে পাচ্ছি দুটো কফি কাপ রাখা আছে এটাকে ক্যাফেচিনো বলা হয়।

হচ্ছে পার্কিং লর্ড কোনো বড়ো বড়ো মল বা বড়ো বড়ো অফিসের সামনে এই পার্কিং মঠ গুলো দেখা যায়।

আর এইগুলো হচ্ছে সাদা তিনতলা বাড়ি যেটা আমরা বুঝতে পারছি এখন থেকে।

আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা লাইব্রেরি লাইব্রেরি দেখ অসংখ মানুষ এখানে বসে পড়াশোনা করছে।

ঠিক আছে এই হোটেল প্রচুর নাম করা খুব কম দামে ভিতরে রেস্টুরেন্ট আছে।

আর এখানে খুব কম দামে নাইট স্টেই করা যায় এগুলো আমাদের পক্ষে খুবই।

পাচ্ছি এখানে একটা বাচ্চা দাঁড়িয়ে খাচ্ছে ইটা হচ্ছে কোনো বিয়েরবাড়ির রিসেপশন দেখেই এটা বোঝা যাচ্ছে চারদিকে ফোয়ারা ফোয়ারা দিয়ে ভাল করে জায়গাটা সাজানো রয়েছে।

প্রচুর গাদা গাছের এ লাগানো আছে টবে এই জায়গাটাকে ভালো ভাবে মেইনটেইন করে রেখেছে।

এটা একটা টিচার একটা ছেলেকে এ প্রাইভেট টিউশন দিচ্ছে এখানে তাকে বোঝানো হচ্ছে।

আর একটা স্যার যেখান এটা ছ সাতটা ।

যেটা দেখে বোঝা যাচ্ছে কোনো তাছাড়া তো এখানে কিছু দেখতে পাচ্ছি না এই জায়গাটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে এরমকম বিয়ের মণ্ডপ সাজানো হয় থাকে যেখানে বিয়ে হয়ে থাকে আর এগুলো দেখতে খুবই সুন্দর থাকে।

সামাল দেওয়ার জন্যই এই মেশিন গুলো ছাড়া আর হাতে আর এতো কিছু করা যায় না তার জন্য এই মেশিন গুলো আমাদের দিলে আমরা যাই এসব ধরনের কাজ গুলো আমরা করে থাকি।

একপ্রান্তে থেকে অন্যপ্রান্তে যারা যায় এটা হচ্ছে এয়ারপোর্ট এখানে এয়ারপোর্ট এর গেট নাম্বার ও দেওয়া আছে উনিশ নাম্বার গেট এটা।

ঠিক আছে এটা এয়ারপোর্ট আমাদের কলকাতা র যে এয়ারপোর্ট টা আছে ।

দেখতে পাচ্ছি নেচার এখানে হচ্ছে সব রকমের কুকি সব রকমের কেক খুবই কম দামে পাওয়া যায় ভেতরে রেস্টুরেন্ট মত রয়েছে ।

খুবই সুবিধা জনক একটা জায়গা এখানে আমরা খুবই কম খরচে চুল দাড়ি কাটতে পারি।

তো খুব ভালো লাগে এনজয় হয় খুব আনন্দ হয় এই পুকুরে চান করলে খুব ভালো লাগে।

আমরা দেখতে পাচ্ছি ভালো করে দেখলে এখানে সামনে একটা মোটা গাছ আছে রাস্তার মাঝখানে ওপর থেকে একটা ব্রিজ চলে গেছে আমরা দেখতে পাচ্ছি সামনে একটা টেম্পো তে --

আর ওপাশে বড়ো বড়ো বিল্ডিং দেখা যাচ্ছে মাঠটা কিন্তু খুবই পরিষ্কার মাঠ আর একজন ক্রিকেট ব্যাট করছে ওখানে সব বল এর জন্য দৌড়া --